এবং ওয়েস্ট বেঙ্গলে পুলিশের জায়গায় কাজ করার জন্য অনেক সিভিক ভলেন্টিয়ার নিয়েছে যেগুলো সিভিক ভলেন্টিয়ার যারা পুলিশের মতোই খাটাখাটনি করে কিন্ত সেরকম মাইনে পায়না সব department এ এরকম casual post এ চাকরিতে রেখে দিয়েছে permanent চাকরি নেওয়ার মতো কোনো লোক হচ্ছে না সব জায়গায় casual type এর ঢুকিয়ে রাখছে আর permanent চাকরি সেরকম বিজ্ঞপ্তি তো বের হয়না

সেই চাকরি আবার কোর্ট মারফত cancel হয়ে গিয়েছে এখন নতুন করে তাদের আবার interview হবে আবার দেখা যাচ্ছে কোর্টে case হয়ে প্রাথমিক শিক্ষকের কত শিক্ষকের তালিকা বাতিল করে দিচ্ছে তারপরে SSC group d চাকরি পেয়েছিলো যারা অনেক বছর চাকরি করেছে সেই সব চাকরি ও বাতিল হয়ে যাচ্ছে। এখন দুর্নীতিতে ভরে গিয়েছে চাকরি বাকরি ও সেরম নেই বেকার ছেলে ও বেড়ে দিনে দিনে জানিনা

UPSC পরীক্ষাও এখন continuously হয় না PSC পরীক্ষা টা ও খুব কম হয় UPSC পরীক্ষা টা হলেও IASIPS অফিসারের চাকরি ও পেতে পারে মানুষ কিন্ত সেটাও সমূহ কমে যাচ্ছে তারপরে WBCS পরীক্ষাও এখন অনেক কমে গেছে WBCS পরীক্ষা টাও মানুষ যে চাকরিতে বসবে সেটাও হয়ে উঠছে না সবদিকটা দেখলেও দেখা যাবে বেকার ছেলেরাই এখন ভীষণ বড় problem এ পড়ে গেছে তাদের চাকরি না হলে তাদের life তৈরি হচ্ছে না আর life তৈরি না হওয়ার জন্য তারা বিভিন্ন frustration ভুগছে এখন দেখা যাক সব উপরে বড় বড় আমলা মন্ত্রীরা রয়েছেন তারা কি করে দেশ টাকে এরকম এগিয়ে নিয়ে যাবে এইভাবে, তারাই জানেন যেরকম দেখা যাচ্ছে একটা ছেলে ছোট বেলা থেকে পড়াশুনা করে বড় হচ্ছে কিন্ত বড় হয়ে চাকরির জন্য কাঁদবে সে এসব খবরে যে এসব চাকরি cancel হয়ে যাচ্ছে এইসব দেখে তাদের ও মন ভেঙ্গে যাচ্ছে তাদের ও চাকরির প্রতি ইচ্ছা জাগছে না আর ইংলিশে যেরকম চাকরিতে এখন লোকসংখ্যা কমে গেছে fire brigade এ ও কত লোক permanent staff এর লোকসংখ্যা কমে গেছে এখন সব casual staff দিয়ে চালাচ্ছে বেশিরভাগই তারপরে চাকরি যে করবে তাকে DA ও দেয়না ঠিকঠাক DA সব বাকি রেখে এখন কেন্দ্রীয় সরকারের চাকরির মাইনের সাথে রাজ্য সরকারের চাকরির মাইনের অনেক difference হয়ে গিয়েছে মানুষ এখন সেই কারনে প্রচন্ড problem এ পড়ে গেছে তারা কোর্টে যাচ্ছে তারা তাদের পাওনা টা বুঝে নেওয়ার চেষ্টা করছে কিন্ত এই চাকরিটা এখন একটা বিরাট বড় একটা problem হয়ে দাঁড়িয়েছে মানুষ এখন confusion এ ভুগছে দেশে চাকরি করবে নাকি কোনো ব্যবসা করবে না অন্য কাজ করবে চাকরি টা আহ আগে মানুষ শুধু চাকরির জন্যই ছুটতো এখন

চাকরির এমন একটা problem হয়ে দাঁড়িয়েছে। তার পরে পুলিশের চাকরি করছে যারা তারা দিনরাত ধরে খাটতে হচ্ছে কারন অল্প লোক তাই দিয়ে পুরো department টা চালাতে হবে fire bridge এ ও যেরকম লোকসংখ্যা খুব কম সেই কারনে কি করবে সে প্রচুর যেই পরিমান খাটতে হয় তার থেকে বেশি খেটেতাদের সেই duty পূরণ করতে হচ্ছে। এখন লোকের অভাব টা তো পূরণ করতে হবে সে ঘাটতিটা পূরণ করার জন্য duty র পরিমান ও বেড়ে গেছে রাস্তাঘাটে এখন কোনো অশান্তি হলে পুলিশের সাথে civic পুলিশরাও দৌড়াদোড়ি করে আসে এখন সিভিক পুলিশেরা রাস্তায় দেখা যায় যে control করার চেষ্টা করে কিন্ত কি করবে পুলিশের পরিমান সংখ্যা কম তারপরে রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে বাইক ধরছে সেখানে permanent পুলিশ রয়েছে কম

মানুষের চাকরি নেই ঠিক ঠাক সংসার চালানোর মতো মাইনে ও দিচ্ছে না ওয়েস্ট বেঙ্গল সরকার কি problem হচ্ছে তারপর দেখা যাচ্ছে যে চাকরির বড় বড় শহরে সব বিভিন্ন ভাবে fire bridge থানা উদ্ভোদন করছে কিন্ত উদ্ভোদন করে কি হবে উদ্ভোদন করে সেই জায়গায় তো মানুষ দিতে হবে কিন্ত department এ তো সেই পরিমান মানুষই নেই যে সেই পরিমান মানুষ দিয়ে সেই department গুলো চালাবে। তারপরে অফিস কাচারীতে দেখা যাচ্ছে BDO অফিস SDO অফিস সব অফিসেও দেখা যাচ্ছে permanent staff রয়েছে কিন্ত casual staff দিয়েই বেশি চালানো হচ্ছে সবকিছু তারপরে মানুষ এখন কোম্পানির চাকরির দিকে চলে যাচ্ছে বেশিরভাগ মানুষ কি করবে শত হয়ে খেটে সরকারি চাকরি পাচ্ছে না এখন মানুষ